এটা দেখে মনে হয় এটা কারো বিহার লাগিয়েছে সেই জন্য ঘর সাজানো হয়েছে আলো খুব সুন্দর লেগে আছে।

এটাতেছোট একটা কোন জায়গায় এ.টি.এম. লাগা আছে ওটাতেঅনেক লোক গুলো দাঁড়িয়ে আছে যারা নিট অপেক্ষা করছে যে কখন একটা লোক বেরোক তারপরে ও নিজে ঢুক --

এটা কোন বিল্ডিং এর ছবি আছে যেটাতে গ্যালারি আছে গ্যালারির ভেতরে রেলিং লাগা আছে যেটার উপরে--